কয়েকটি বিল্ডিং -ও লক্ষ করা যাচ্ছে।

সামনে কয়েকটি বিল্ডিং দেখা যাচ্ছে।

কয়েকটি মানুষকেও লক্ষ করা যাচ্ছে।

দূরে কয়েকটি গাড়িও দেখা যাচ্ছে।

সামনে একটি অনেক রঙের বেড়াও দেখা যাচ্ছে।

সামনে অনেক ছোট-বড় গাছও দেখতে পাচ্ছি।

এইখানে একটি লাইব্রেরি দেখতে পাচ্ছি।

আলমারিতে বইগুলো খুব ভালোভাবে গোছানো রয়েছে।

আলমারিতে কয়েকটি পোস্টারও লাগানো রয়েছে।

এখানে একটি রান্নাঘর দেখতে পাচ্ছি।

ঘরটিতে অনেকগুলো মানুষও রয়েছে।

উপরে কয়েকটি ফ্যান -ও ঝোলানো রয়েছে।

সামনে অনেকগুলো মানুষও দেখা যাচ্ছে।

কয়েকটি জলের বোতল -ও লক্ষ করা যাচ্ছে।

সামনে একটি রাস্তাও দেখা যাচ্ছে।

দলটির ভিতরে কয়েকটি মানুষও রয়েছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দূরে কয়েকটি মানুষও লক্ষ্য করা যাচ্ছে।

চারপাশে অনেকগুলি ছোট বড়ো গাছও রয়েছে।

আলমারিতে জিনিসগুলো খুব ভালোভাবে সাজানো রয়েছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে।

সামনে কয়েকটি পুতুলও রাখা আছে।

অনেকগুলি জিম করার জিনিসও রাখা আছে।

আমনে একটি বড়ো রাস্তাও রয়েচে ।

আলমারিতে জিনিসগুলো খুব ভালোভাবে সাজানো রয়েছে।

কয়েকটি মানুষও দেখা যাচ্ছে।

একটি বাইক -এর আয়নাও দেখা যাচ্ছে।

এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি।

এইখানে একটি কাপড়ের দোকান দেখা যাচ্ছে।

বাঁ সাইড -এ একটি জলের ট্যাঙ্কিও রয়েছে।

পিছনে অনেকগুলি গাড়িও দেখা যাচ্ছে।